নানান রকম ফল সারি সারি করে --

এখানে আমরা একটি স্টেডিয়াম দেখতে পা--

রাখা আছে এবং একটি প্লেট এ--

একটু গিয়ে সামনে গেট দেখতে পাচ্ছি | গেট -এর ওপারে --

সুন্দর করে কাপড় দিয়ে সাজানো হয়েছে | এছাড়াও --

উমম ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি এবং--